হ্যাঁ তো মানে তাহলে দেখ মানে ওদের তুলনাতে আমাদের কিন্তু এদিকটাতে বেশ ভালোই মানে দেখ যদি এত ঠান্ডা আমাদের এদিকে পড়তো তাহলে কিন্তু বয়স্ক মানুষরা মানে বেশি দিন বাঁচতো না বুঝলি হ্যাঁ সহ্য করতে পারত না ঠান্ডা মানে ওই দিকে ধরলে আমরা যদি যায় না এখন তাহলে তো আমাদের তো তাহলে বিশাল আকারে হয়ে যাবে তাহলে হ্যাঁ আমরা তো ওখানে কি বলবো তোকে মানে দূর থেকে একদিন থেকে দুদিনের বেশি থাকতেই পারবো না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

হ্যাঁ তবে মানে আমি শুনেছি নাকি ওপরে বার হলে মানে পা থেকে একেবারে মাথা পর্যন্ত পুরোটা ঢাকা ঢুকো দিয়ে বার হতে হয় হ্যাঁ তা তুই এখন কি কাজ করছিস? এখন আমিতো কাজ করছি বলতে ধর ওই তোর এখন টাইস টাইসে পাইসে ধর যায় এখন টাইসে এখন অতো তো কাজ নাই তো এখন মানে বসেই আছি মানে ঠান্ডা বলে এখন যায় না মানে অসুবিধা হয় এখন আর তুই জানিস তো টাইসে কাজ করলে মানে বেশি বার বেশি পরিমাণে জল ঘাটতে হয় বেশি হ্যাঁ তার জন্য এখন যাস না নাকি? না তার জন্য যায়না মানে এখন বহুৎ ঠান্ডা তো তার জন্য ধর জল মানে প্রচন্ড ঠান্ডা আর এখন ঠান্ডা লেগে গেছে বেশি যদি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে আবার ঠান্ডা যদি ভিতরে বসে যায় তখন ডাক্তার দেখাতে প্রচুর খরচ হয়ে যাবে না? হ্যাঁ তারপর এখন পড়াশুনা চলছে না বন্ধ করে দিয়েছিস? পড়াশোনা চলছে বলছে পড়াশোনা তো ছেড়ে দিয়েছি প্রায় দু বছর হয়ে গেল তো এখন এইদিকে কাজে কাজে লেগে পড়েছি রাজমিস্ত্রি ধর যখন যেমন কাজ হয় তখন তাই করি ও তাহলে এখন office যাস না তাহলে? না office office বলতে তোর office এ এখন ছুটি নিয়েছি মানে তোকে বললাম না আমার শরীর খারাপ তাই এখন যাচ্ছি না তার জন্য ছুটি নিয়েছিলাম তো এবার আমাকে এদিক থেকে গেলে তো আমাকে হাত খরচার পয়সা দরকার তার জন্য ধর এদিকে একটু কাজ করে নেই ও এখন বিমালের কি হয়েছে তাহলে ও তো বাড়িতে বসে আছে নাকি ঠাণ্ডায়? না বিমাল বলছিল যে আমাকে যেতেই হবে মানে ধর ঠান্ডা হলে কি হবে মানে ও পুরো ঢাকু মাকু করে গেছে রে শুয়ে থাক শুয়ে থাক করে একেবারে পুরো muffler জড়িয়ে পুরো চলে গেছে একেবারে ও ওতো আবার সেই ভোর বেলা চান করে ওকে তো ঠান্ডা লাগবেই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 ও তো আবার সেই ভোর বেলায় চান করে office যায় হ্যাঁ অবস্যই ভোর বেলায় কি বলবো ভোর বেলায় এসেছিলো মানে এইদিকে এসেছিলো আমাকে বললো যে office যাবি না? তো আমি বললাম যে আমার তো শরীর খারাপ মানে আজ আমি যাব না তুই চলে যা ও তাহলে আজকে গিয়েছে ও office? হ্যাঁ আজকে গিয়েছে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 ওখানে salary বলতে তো ধর যেমন কাজ মানে তোর হয় ধর এখন কাজ মানে normal চলছে বলে ধর এখন তোর আট থেকে দশ হাজারের মধ্যে হয়ে যায় ও আট থেকে দশ হাজারের মতো দিচ্ছে নাকি?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 না না এখন আমি কাজ ফাজ করি না বাড়িতে বসে আছি বাড়িতে বসে আছিস? হ্যাঁ কি করব বল এই সবজি লাগাইছি খানিক মাঠে তাই দেখাশোনা করি ও এখন তো আবার ঠান্ডা আবহাওয়া হ্যাঁ সবজি গুলো তো সব মরে যাচ্ছে লিহরে ও

তা এখন কি সবজি চাষ করেছিস? এখন কপি আছে শাগ আছে মুলো আছে মটরসুটি আছে ও

তোরা এখন চাষ করিস নি? না আমরা চাষ করেছিলাম ও চাষ শেষ হয়ে গেছে ও বাজারে বিক্রি করে দিয়েছিস তাইতো? হ্যাঁ পুরো

হ্যাঁ এখন ফাঁকা আছে ধান করবো ভাবছি বিচন ফেলেছিস? হ্যাঁ বিচন ফেলা হয়ে গেছে ও তা বিচন তো কুয়াশাতে তো মরে যাচ্ছে তাই তো? হ্যাঁ কুয়াশায় মরে গেছিল তো বেশ এখন ভালো হয়েছে মানে অত তো অত তো অত তো নষ্ট হয়নি ওই যতটুক নষ্ট হয়েছে ততটুক ধর বাদ গিয়েছে আর মানে যতটা হবে মোটামুটি তোর ওই আড়ায় তিন বিঘার মত হয়ে যাবে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 ও তো তাহলে তুই এখন ফাঁকাই বসে আছিস নাকি বাড়িতে মানে কোন কাজ টাজ করিস না না না কাজ টাজ নেই খানিক জমি দিয়ে এলাম তো মানে এই এই বছর কোথাও মানে ঘুরতে টুরতে যাসনি? হ্যাঁ গিয়েছিলাম প্রচুর ঠান্ডা জানিস সেই গিয়েছিলাম ছত্ত্রিশ গড় না কোথায় আছে না ওখানে গিয়েছিলাম প্রচুর ঠান্ডা ওখানে ও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 আরে তোর মানে মানে তুই কোথায় আছিস বল তো তোকে মানে আওয়াজ আসছে কিসের

হ্যাঁ এইবার ঠিক আছে বল এ ধরলে এখালে সব মাছ আছে তো তার জন্য শিয়াল টিয়াল গুলা দৌড়ে দৌড়ে যাচ্ছে আমাদের এখানে ও

হ্যাঁ এবার শুনতে পাচ্ছি শিয়াল গুলো তো জানিস তো মানুষ দেখলে শিয়াল গুলো দৌড়ে দৌড়ে পালায় হ্যাঁ তো মানে ধর এদিকে তো তোর আবহাওয়া সে যেমন ঠিকই আছে মানে ধর গ্রামের দিকে মানে তোর গাড়ি-ঘোড়া বেশ কেমন চলে এক মানে তোর কেমন তোর পরিবেশ টা আবহাওয়া টা কেমন বলতে পারবি? মানে এখন তো আর ঠান্ডাতে কেউ গাড়ি ঘোড়া চালায় না অত মানে ধরলে টুকটাক চালায় অতো আর ভিড় হয় না রাস্তা ঘাটে বুঝলি?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 ঠান্ডার সময় বলতে তো ধর এই সকাল থেকে চারটা অব্দি বিকেল তার বেশি তো আর কেউ চালায় না মানে ধর ঠান্ডার সময় অত তো bike চালাতে ভালো লাগেনা হ্যাঁ ওইটাই বুঝলি?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 আর বলিস না ঠান্ডা হয়ে বার করতে পারছি না মানে এতটাই ঠান্ডা লাগছে যে মানে bike চালাচ্ছি মানে কি বলব পুরো পুরো মানে ঠান্ডাতে পুরো গা হাত পা মানে কেঁপে যাচ্ছে হ্যাঁ তুই তো আবার ভোরবেলায় চালাশ রে আমিতো দেখেছিলাম একদিন কে যেদিন আমি সবজি নিয়ে গিয়েছিলাম বাজারে সেদিন তো দেখলাম তুই তো একেবারে একেবারে express চলে গেলি রে আমার পাশ দিয়ে আরে অইদিন বলিস না ঐদিন মানে সবজি নিয়ে যেতে একটু late হয়ে গেছিল বাবা তার জন্য মানে যেটুক পেছনে আমার ছিল না দুটা ঝুলা ঝুলাতে তোর

ওটা তোকে সেদিনকে ঠান্ডা লাগছিল না এত সেদিনকে কুয়াশা ছিল বলতো আরে ঠান্ডা তো সেদিনকে লাগছিল কিন্তু সেদিন তো প্রয়োজন না সেদিন তো লাগবেই মানে সেটা আমাকে নিয়ে আসতেই হবে তার জন্য তার একটু তাড়াহুড়া তে চলে গেছিলাম কিন্তু কি বলবো মানে তোর আহ আসার সময় মানে তারপর যখন গেলাম ঐদিকে গেলাম মানে অত তো ইয়ে মানে আমাকে ঠান্ডা লাগেনি যখন আসছিলাম বুঝলি তখন তো মানে তোকে কি বলবো মানে এতটাই কুয়াশা চলে এলো আর এতটা ঠান্ডা লাগতে লাগলো মানে কি বলবো তোকে তখন আসার সময় মনে হচ্ছিল যে আমি bike না cycle চালিয়ে এসেছি আমি আমি এত slow এসেছি আমি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 হ্যাঁ পুরা ঠান্ডাতে মানে কি বলব মানে পুরো ঠান্ডা আমার কান টা তো মনে হচ্ছে যে আমার বরফ হয়ে গেছে মানে জমে গেছে একেবারে এতো ঠান্ডা লাগছিল

হ্যাঁ

হ্যাঁ এবার কি বলতো মানে তো ধর একটু ধর যদি গরম মানে গরম মানে গরম মানে সময় bike চালাতে কেন ভালো লাগে বলতো মানে তোর গা তে হাওয়া বাতাস তো লাগে কি সুন্দর ভালো লাগে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 হ্যাঁ সেটাই মানে এখন ধরলে motorcycle অত চালালে হবে না বুঝলি তো যাতে তখন ঠান্ডা লেগে গেলে খুব মুস্কিল হবে তখন আবার doctor ফাক্তার দেখাতে হবে আর doctor দেখাতে তো জানিস তো ওষুধ ওষুধের এখন যা দাম হ্যাঁ ওটা তো ওটা তো মানে বলতেই নাই মানে কি বলবো মানে সবচেয়ে ধর দাম এখন ধর ওষুধেরই বেশি নিচ্ছে মানে আমার যেটা হিসেবে বলে মানে দেখ যদি খানিক টুকু ধর কিছু হয়ে গেল সর্দি নয়তো তো ধর

হ্যাঁ এখন যা ওষুধের

হ্যাঁ বল হ্যাঁ আর যদি বা ধর যদি বা ধর এবার বড় doctor এর কাছে দেখাতে যাবি তো তোর fees মানে fees নেবে তো ধর fees নিবে তিনশো টাকা দেখাতেই যাবি তখন

আবার তোর ধর ওটা নিল তারপর ধর ওষুধ পাতি ধর আবার লিখবে doctor এ লিখে ধর ওটা আবার তুই medical থেকে নিবি এবার medical থেকে নিতে গেলে তোর আবার তোর হাজার বারোশো টাকা লেগে যাবে হ্যাঁ মানে এখন বিশাল ব্যাপার একেবারে তার জন্য খুব সাবধানে থাকতে হবে জানিস তো হ্যাঁ ওটাই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 এই বছর এই তোর এই বছর ধর ঐ যে মানে আমরা যেই মানে যেই গুলা সরষে লাগিয়েছিলাম বুঝলি ঐ গুলা তো মানে কাটবো এবার পেকে গেছে তো গুলাতে ধর লাগাবো তা সেই এ বছর সেই ঠান্ডা কুয়াশা লেগে ধর

ওই ওইটাতে ধর ওই ওইটাতে ধর যত কটা আমার ধর পরিমানে বিচন আছে যতটা হবে ততটাই মানে লাগাবো ভাবছিলাম

একেবারে বাজে হয়ে গেছে বিচুন গুলা একেবারে লাল লাল হয়ে গেছে কি করব বল তো কি সার দেব বলতো বিচন কটাতে? কি সার দিবি? এবার দেখ তোর যদি এখনতো মানে তোর কি বলব এখন তো কিছু না দিলেও হবে কিন্তু deep এর জলটা খানিক গরম গরম দিলে ধর বিচন টা একটু বেশ ভালো হ্যাঁ দ্বীপ এর জল ধরলেও ঠান্ডা ঠান্ডা করছে তো এখন তার জন্য দ্বীপ এর জল চাই জিপ টা চালাই না অতো আসে না সেই জানিস তো ওর কিরকম জর হয়ে গেছে না তার জন্য ওতো উঠতেই পারে না বিছনা থেকে ও আবার মানে ওর আবার কার বিয়ে আছে শুনেছিলাম সে জন্নি সবাই গিয়েছে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 deep এর ওখানে তার জন্য আর জল দেয়া হচ্ছে না জানিস তো হ্যাঁ তা তুই এখন বাড়িতে আছিস না বাইরে আছিস?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

দারুন লাগবে সেটা তো মানছি তো আমি কি বলছিলাম মানে ধর এখন ধর আবহাওয়া টা বেশ ভালোই লাগছে তো মানে এখন ধর তোর মানে কোথাও আজকে বেড়াতে টেড়াতে যাবি কি? কোথায় যাবি তুই? মানে তোর পাশে কেউ আছে নাকি বাচ্চা টাচ্চা মানে আওয়াজ আসছে বুঝলি এই পাশে বলতে ঐ তার জন্য খানিক ই করছে আওয়াজ পাওয়া যাচ্ছে

ও না না অতটা আসছে না তবে বেশ ঠিকই আছে মানে আমি বলছিলাম যে তাহলে মানে যাবো বুঝলি তোদের বাড়ির দিকে মানে কি বলবো মানে এখন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

তা তুই কি হাত তুই কি মাঠে আছিস নাকি শব্দ হচ্ছে? না না শব্দ আর তোর side এ কেউ জমি ক্ষেত আছে? হ্যাঁ জমি নায় পাশ দিয়ে মানে পাশ দিয়ে একটা কি ওই motorcycle না কি গেল দূরে একটু আওয়াজ এলো তার কারণ এখানে আওয়াজ এল যাইহোক

এখন আজ কি ভাবছিস আজ কি ডুব দিবি নাকি? আমি তো আজকে ডুব দিব না আমিতো ভাবছি তোর ধর রোদটা যখন বার হয়েছে তখন ধর এ সময় মানে তোর চান করলে বেশ ভালোই হতো তোর এইবার তো আবহাওয়া কখন হঠাৎ করে কখন আবার ইয়ে মেঘ ঢেকে যাবে নিয়ে আবার মেঘলা মেঘলা দিন করবে আবার ঠান্ডা আবহাওয়া চলে আসবে বলা যাচ্ছে না তো হ্যাঁ রোদ রোদ তো আছে কিন্তু রোদের সাথে সাথে হাওয়াটা কিরকম দিচ্ছে বলতো? হ্যাঁ ওটার জন্য ওটার জন্যই তো ভয় লাগছে মানে হাওয়াটা এতটা ঠান্ডা হাওয়া মানে কি বলবো মানে যখনই আসছে গায়ে যখনই লাগছেনা তখন পুরো শরীর একেবারে শিরশির শিরশির করতে লাগছে

ও তোর না যখন ভালো মত যখন দেখবি যখন রোদ টা বার হয়ে গেছে তখন বেশ বার হয়ে যাবে তখন বেশ রোদটা তাপ যখন তোর গায়ে লাগবে তখন চান করে নিবি বেশ ভালো হবে কিংবা রোদ টোদ গরম জল করে চান করে নিবি দেখি যদি খানিক হাওয়া টা থামে তাহলে ডুব দেবো আর যদি না থামে তাহলে আমি আর ভাই পারবো না এতো ঠান্ডাতে ডুব দিয়ে সেই শরীরটাকে বেকার কষ্ট ও তা বেশ যেটা তোর ভালো লাগে ওটাই করবি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 বুঝলি তো একেতো নাক থেকে জল ঝরে ঝরে পড়ছে তখন যদি ধরলে এই ঠান্ডাতে এই time এ ডুব দিয়ে তখন তো আরও তখন ঠান্ডা লেগে যাবে হ্যাঁ অবশ্যই ঠান্ডা লাগবে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 হ্যাঁ তবে দেখ আমাদের দেখ তোকে একটা কথা বলি না আমরা যখন ছোট ছিলাম তখন দেখ ছোটবেলায় কিন্তু এতকিছু ঠাণ্ডা কিংবা কি মানে গরম বল ঠান্ডা বল মানে তখন অতোটা মানতাম না দেখ ছোট বেলায় ঠাণ্ডা হলেও মানে চান করে নিতাম গরম হলেও স্নান করে নিতাম আর গরমের সময় চান করতাম কতবার করে বলতো দিনে তিনবার চারবার করে চান করে নিতাম না? হ্যাঁ জল থেকে তো উঠতাম না তখন শুধু সাঁতার কেটে যেতাম তো পুকুরে তখন তো পুকুরে ডুব দিতাম তাইতো? হ্যাঁ এখন দেখ এখন মানে কেউই পুকুরে ডুব দেয় না সব deep হয়ে গেছে কল হয়ে গেছে সব কলে করে deep এ করে পুকুর তো আর দেয়ই না পুকুরে হ্যাঁ তার মধ্যে দেখ তুই দেখ মানে আগে কি হোত আর এখন দেখ আগেকার আবহাওয়া টা কেমন ছিলো বল তো মানে এখনকার আগেকার আবহাওয়া টা কি সুন্দর বৃষ্টি মিষ্টি ভালো ছিল মানে যখনই ঠান্ডা পড়তো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 মানে তো তো কি বলবো তোর এই পৃথিবীটা মানে অন্য মানে অন্য দিশায় চলে যাচ্ছে মানে যখন যা হওয়ার কথা তখন তা হচ্ছে না তো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

হ্যাঁ তুই দেখ মানে যখন বর্ষার সময় যখন জল হওয়ার time তখনতো জল হচ্ছেই না যখন জল হওয়ার time না সেই মানে অ time এ অ time এ জল হয়ে যাচ্ছে আবার ধর যখন এই ধর এখন জল হওয়ার time মানে আমরা ছোট বেলায় দেখে আসছি যে এখন যে জল হয় সেই মাসে জল না জল হচ্ছে না তার পরের মাসে জল হচ্ছে মানে কি বলবো বৃষ্টি টিষ্টি মানে এখন মানে যুগ টা মানে অন্য রকম মানে তোকে কি বলবো অন্য রকম হয়ে গেছে এবার তো খরার সময় তো জলই হয়নি ধরলে ধান ফান তো কেউই লাগাতে পারেনি এবার হ্যাঁ আমি ওটাই বলছি তোকে মানে কি বলছি বল ওটাই তো বলছি মানে যতদিন যাচ্ছে কিংবা যত বছর যাচ্ছে মানে কি বলবো মানে ততটাই মনে হচ্ছে পৃথিবী মানে কিংবা কি মানে কি বলবো এখন মানে কি হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না আবহাওয়ার

মানে তখন ছোট ছিলাম তখন অতো বুঝতে পারতাম না তো আর এখন বড় হয়ে বুঝতে পারছি সব হ্যাঁ তুই ঠিক বলেছিস মানে তখন তো অতটা বুঝতাম না তো এই কি কখন কোন time এ জল হয় কোন time এ কেমন গরম আসে কিংবা কেমন ঠান্ডা লাগে কখন কিংবা কখন sweater পরি আমরা কিংবা ধর এই কখন ঘুরতে যাব চল ঘুরে আসি ওটাতো কিছুই বুঝতাম না আমরা তখন ছোট বেলায় কি করতাম এই চল ঘুরে আসি তো ঘুরে আসি এই বেরিয়ে পড়তাম এই খিদা লাগেনি কিছু লাগেনি শুধু সারাদিন খেলে যেতাম এইদিক ঐদিক করে বেশ তাহলে আমার charge নাই তো রে ও তো বেশ তাহলে ঠিক আছে একদিন ঘুরতে যাব তোর বাড়ি তখন বেশ ভালো করে গল্প করে নিব হ্যাঁ?

হ্যাঁ ঠিক আছে

ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণের যুগে বঙ্গ সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব হয়েছিল নতুন জীবন মন্ত্র, তেজ ও বীর্যের পূর্ণ বেগ নিয়ে। মাইকেল মধুসূদন দত্তের জীবন কাহানি তার বর্ণময় সাহিত্যের মতোই ছিল বহু বিচিত্র ও বিস্ময়কর। মাইকেল মধুসূদন দত্ত কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত উনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙ্গালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। মধুসূদন দত্তকে বাংলা নবজাগরণী সাহিত্যের অন্যতম প্রধ ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। তাই তাকে বঙ্গ-ভারতীয় দামাল পুত্র মাইকেল মধুসুদন দত্ত বলা হয়। মাইকেল মধুসূদন দত্তের জন্ম কোথায় হয়েছিল? মাইকেল মধুসূদন দত্তের জন্ম যশোর জেলার সাগরদাড়ি গ্রামে পঁচিশে জানুয়ারি, আঠারোশ আঠাশ, আঠারোশ চব্বিশ সালে মধুসূদনের জন্ম হয়। মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয় দাও। মাইকেল মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত একজন অবস্থাপন্ন উকিল ছিলেন। মধুসূদনের মা জাহ্নবী দেবী ছিলেন শিক্ষিতা মহিলা। প্রায় সাত বছর বয়স পর্যন্ত মধুসূদন মায়ের কাছেই লেখাপড়া করেন। মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবন সম্পর্কে কিছু ব্যাখ্যা কর। মাইকেল মধুসূদন দত্ত সাত বছর বয়সে কলকাতায় আসেন। এখানে এসে প্রথম দু বছর তিনি কিরিটপূর স্কুলে পড়েন। আঠারো তেত্রিশ খ্রিষ্টাব্দে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। মধুসূদন খুব মেধাবী ছাত্র ছিলেন, স্কুলের পরীক্ষায় তিনি প্রত্যেক প্রতি বছর বৃত্তি পেতেন। মাইকেল মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু আলোচনা কর। মধুসূদনের ব্যক্তিগত চরিত্র গঠনে হিন্দু কলেজের শিক্ষা পর্বের প্রভাব ছিল অন্তত গভীর, একদিকে তিনি যেমন লাভ করেছিলেন মানব মন্ত্রে বিশ্বাস ও গভীর ইংরেজি সাহিত্যপ্রীতি তেমনি তার মনে সঞ্চারিত হয়েছিল দেশীয় আচার ও ভাবনার প্রতি অশ্রদ্ধা। কলেজে পড়ার সময় একটা প্রবন্ধ প্রতিযোগীতায় মধুসুদন স্বর্ণ পদক পেয়েছিলেন। সেই সময় থেকে মধুসুদন ইংরেজিতে কবিতা লিখতেন। সেই সময়কার ইংরেজি পত্রিকায় এসব কবিতা প্রকাশিত হতো। ছেলেবেলায় মধুসুদন মায়ের মুখে রামায়ন পাঠ শুনতেন, তখন থেকেই কবিতার সুর ও ছন্দের প্রতি মধুসুদনের বড় আকর্ষণ ছিল।